স্ক্রিনে আসা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রেলওয়ে স্টেশন । আর যাত্রীরা সকল দু নম্বর কামরায় বসে আছে ।

দেখে বুঝা যাচ্ছে এটা রাত্রিকালের নেচার আর সেই এই গেট -এর সামনে রয়েছে মিশন নির্মল পৌরসভা লেখা।

ল্যান্ড অ্যাকুইশন সেকশন । তার নিচে একটা ব্যানার -এ লেখা আছে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না কোয়ালিটি পলিসি ।